তে মনে হচ্ছে যে এটা কোন একটা টায়ারের দোকান এখানে অনেক বিভিন্ন ধরনের বড় বড় টায়ার রয়েছে।

বইগুলোর কালার সাদা লাল গোলাপি বিভিন্ন কালার রয়েছে।

এটা দেখে মনে হচ্ছে একটা ফলের দোকানে জাব--তীয় ফল পাওয়া যায় এখানে--- তেল খোলা আঙ্গুর--

এখানে পাহাড়ের উপর যেন একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে।